hello আসসালাম ওয়ালাইকুম স্বপ্না আপু কি অবস্থা আপনি কেমন আছেন আলহালদুলিল্লা এই তো আপু আমি আপনার কি অবস্থা বলেন কেমন যাচ্ছে দিন কাল আলহামদুলিল্লা আমিও ভালো আছি দিন কাল আসলে এখন তো class নেই আহ পরীক্ষা শেষ সেইটো আমাদের বন্ধই চলতেছে বেশ কিছু দিন long সময় এর জন্য আমরা আসলে বন্ধ পেয়েছি তো এখন দিন কাল যা আছে এইতো শুয়ে বসে আসলে বাসায় থেকে বাসায় থেকে bore হচ্ছি আপনার দিনকাল কেমন যাচ্ছে কি অবস্থা আপনার আমার দিন কাল আগের মতোই যাচ্ছে আমি ভাবছি একটা চাকরি করতেছি কিন্তু চাকরির পাশাপাশী হচ্ছে পড়াশোনাটাও করছি তো তেমন একটা সময় আমার হাতে থাকেনা তবে বন্ধের যে দিনটা থাকে ওই দিনটাতে হচ্ছে আমি পুরোপুরি ঘুরতে পছন্দ করি বা বলেন সারাদিন শুয়ে বসে থাকতে আমার আমার অনেক বেশি ভালো লাগে আর কি আচ্ছা আচ্ছা তাহলে তো ভালোই আসলে বিনোদন নিয়ার জন্য আসলে নিজেকে কিভাবে ব্যাস্ত রাখেন বা কোন কাজটা করতে সবথেকে বেশি ভালো লাগে আমার হচ্ছে আপনার ঘুরতে বেশি ভালো লাগে আর হচ্ছে যখনি সময় পাই তো সে বাসাই আসলে কি হয়আমার বেশি ভাগ সময় তার সাথে ছবি দেখা হয় আম্মু বলবেন সারাদিন কি দেখ TV তে তা আমি বলি সারাদিন ছবি দেখি আম্মুকে বসায় রাখিতো তুমিও ছবি দেখো মন ভালো লাগবে ছবি দেখলে বা গান শুনলে

আচ্ছা আচ্ছা তাহলে তো এটা খুবই ভালো ব্যাপার আহ আপনি যদি বলেন যে আপনার প্রচুর ঘুরতে পছন্দ তো আপনি আসলে বাংলাদেশের কোথায় কোথায় ঘুরেছেন এমন কি কোনো জায়গা আছে আপনি যেখানে অনেক ঘুরেছেন বা এমন কি কোনো dream place আছে যেখানে আপনি যেতে চান আহ একবার হলেও যেতে চান হ্যাঁ আসলে আমার আমার হচ্ছে আহ আমার অনেক ইচ্ছা অনেক দিনের সা সাদেক যাবো কিন্তু আর যাবো যাবো করে যাওয়া হচ্ছেনা তবে ইচ্ছে ছিল এবারই যাবো তারপরে এত সময় অল্প এই কারণে যাওয়া হয়না তারপরে

এটা অনেক ভালো ব্যাপার যে ঘুরা ঘুরা ঘুরি করা আসলে আমার মনে হয় যে আহ at least আমরা বাংলাদেশের যেহেতু মানুষ অন্তত বাংলাদেশের সবটা জেলা ঘোড়া উচিত আমাদের আর আপনি তো সাজিক এর কথা বললেন সাজিক আসলে মারাত্মক একটা সুন্দর ব্যাপার আপনি যদি মেঘ ছুতে চান তাহলেঅবসই আপনাকে সাজিক যেতে হবে আমারও সাজিক যাওয়ার ইচ্ছে ছিল ইচ্ছা কি এটা আসলে আমার মনে হয় বেশিরভাগ মানুষ এর ই এক বিশেষ করে মেয়েদের যে আমি সাজিক যাবো সাজিক গিয়ে মেঘ হাতে একটা ছবি তুলবো এটা আসলে সবাড়ির বেশিরভাগ মানুষ এর ই ইচ্ছা মেয়ে মানুষ এর ইচ্ছা আর কি ছেলেদের জানিনা বিভিন্ন যদি tour group গুলা দেখেন তাহলে সাজিক আর video যদি ওখানে দেখে থাকেন মানে পাগল করা video দেখলেই এক হয় না আমি একটু যাই হ্যাঁ তে বেশি আরো প্রবল হচ্ছে যে সবাই এত এত ছবি তুলতেছে তারপরে ওখানকার resort গুলো অনেক ছোট ছোট সকাল বেলায় উঠে যখন কুয়াশার মধ্যে মেঘের মধ্যে চা খাওয়াতে হয় মানে আসলে আমি বোঝাইতে পারবোনা মানে এত ইচ্ছে করছে মানে করছে যে এখনই চলে যাই

এখন আসলে সবাই একসাথে হওয়া হচ্ছেনা তারজন্য যাওয়া হচ্ছে হয় তো আমি দেখলাম যে কিছু tour group আছে জগুলাতে যাওয়া safe আমি একবার গিয়েছিলাম হচ্ছে cockeses বাজার গিয়েছিলাম তো cockeses বাজারে গিয়ে আমি এটা হচ্ছে ওই tour group তার সাথেই গিয়েছিলাম group আর কি তো আমার আসলে অনুভূতি খুবই ভালো আর experience ও অনেক ভালো কোনো সমস্যা হয়না অনেকে আমাদের তো first এ আম্মু ছাড়তে চাইছিলনা না কেমন হবে অচেনা জায়গা অচেনা মানুষ সব কিছু ঠিকঠাক থাকবে কিনা কোনো বিপদ হবে কিনা কিন্তু না আসলে care বেশি কেয়ার করে আর নিজের দায়িত্বে নিয়ে যাই তো problem হয়না এইযে আমরা যে tour group গুলার সাথে যাই নতুন নতুন যেই vlog যারা করতেছে influencer আছে তাদের সাথেই তাদের জন্য কিন্তু আমরা অনেক গুলো জায়গা আসলে আগে তেমন একটা চীন হতোনা বা তাদের ওই জায়গা গুলোই সঙ্গে সুবিধা অসুবিধা জানা হতোনা ওদের জন্য কিন্তু আমরা জানতে পারছি আর tour group এর সাথে গেলে কি হয় আমার মনে হয় আমার দিক থেকে বলি যে আমার কিন্তু খরচটাও অনেকটা কমে যাই জিজিজি হ্যাঁ অনেক খরচ কম লাগে আপনি এক যেখানে যাবেন double এর double খরচ লাগবে কিন্তু আপনি যদি tour group এর সাথে যান total খরচটাতো একবারে দিয়ে দিতে হয় এখন personal যদি কিছু খরচ করতে চান ধরেন কিছু shopping করলেন বা কিনাকাটা করলেন তাহলে সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনি যদি tour group এর সাথে যান তাহলে খরচটা অনেক কমে অনেক কমে খরচ হয় আর সবাই একসাথে যাওয়ার তো মজাই আলাদা অনেক safe আসলে কিছু কিছু group আছে যাদের ওগুলা আসলেই travel আপনি একটু safe করতে পারেন আম্মু কে যে আম্মু কে বুঝাই বলতে ছিলাম যে group এর সাথে গেলে কি হয় আর সময় তিন দিন এর সময় হাতে থাকে তিন দিনের মধ্যে যাই আসা ঘুরে দেখা যাই ভা একটু খরচটা আমার কম থাকে যেখানে আমি বাক্য গেলে সেখানে খরচটা বেশি পড়তেছে কিন্তু কিন্তু আসলে যাইতে হবে আমিও দশটা চিন্তা করছি কাজের মাঝ খানে মদের যাইতে হবে আসলে কি হয় গেলে আমাদের আহ আমাদের মনটা বা brain তা নতুন একটা জিনিস খুঁজে পাই বা আমরা কাজে একটা নতুন ভাবে ফায়ার আসার যে একটা মো মনোযোগ ঐটা মনে হয় খুব ভালো ভাবে দিতে পারি আমার মনে হয়

প্রাকৃতিক যদি টানে আপনাকে তাহলে অবশই চলে যাওয়া উচিত পাহাড় তো এমনি তাই অনেক টানে সমুদ্র পাহাড় আচ্ছা যাইহোক আপনি যদি সুযোগ পান তাহলে অবশই যাবেন আমি গেছিলাম আমার বেশ ভালোই লেগেছে কিন্তু এখন যাওয়ার সুযোগ হচ্ছেনা তো অবসর time এ আর কি করা হয় movie দেখা হয় movie বা গান কোনটা বেশি

তার মাঝ খানে আমাদের ব্যাংলা movie গুলাও দেখা হয় ভারতে বাংলা গুলা বা বাংলা গুলা তারপর হচ্ছে আপনার youtube এ কিছু short film আছে ওগুলা মাঝে মাঝে দেখতে পছন্দ করি যেমন কয়েকটা পর্ব মিলে একটা হয়না ওই রকমই

আমি অনেক বেশি movie দেখিনা কিন্তু বাংলা নাটক এর অনেক fan আমি বাংলা নাটক আমি খুব দেখার চেষ্টা করি আর আমার একজন পছন্দের আছে একজন অভি অভিনেত্রী অভিনেতা তো ওদের করো নাটক আসলে আমি miss করিনা আমি অবশই দেখি আর এইযে অবসর টাইম যে কাটাচ্ছি বিনোদন নিয়ার একমাত্রই জায়গায় আমি আসলে নাটকই খুঁজে পাচ্ছিনা আর যদি movie এর কথা বলেন তাহলে মাঝে মাঝে আসলে ওই দুই একটা দেখা হয় কিন্তু বাংলাটা বেশি দেখা হয়না ওই thriller tamil এর যে দক্ষিণ আর movie গুলা আছে ওগুলা আমি তো দেখ দেখার চেষ্টা করি আরকি আর আচ্ছা আপনার horror movie দেখতে কেমন লাগে horror movie দেখতে তো অনেক ভালো লাগে কিন্তু রাতের বেলায় যে ভয়টা পাই ওই কারণে হচ্ছে আম্মু আমাকে একদম totally ই না করে যে তুমি horror movie দেখবানা দেখা তুমি আহ আমি খাতে থেকে নিচে নামতে ভয় পাই ওই ওই রকম একটা অবস্থা হয় গাছে আমার

আর horror movie দেখলে আসলে আমার cousin রা যদি আসে তাহলেই দেখি একসাথে বসে ধরেন দেখতেছি উম মানে আমার একটা বাজে স্বভাব আছে যে ভুতের movie দেখতে গেলে হচ্ছে আমি তো ভীষণ ভয় পাই সেই সাথে হচ্ছে মানে আমার ঘুম হয়ে যাই

আর সব থেকে বেশি মজার ব্যাপার যেটা আমি একটু মানে tamil ভাষাতো বুঝিই না ওই হিন্দি টাও একটু সমস্যা তো সেই হিসাবে আমি হচ্ছি যাদের সাথে movie দেখতে বসি আচ্ছা এইটা কি হইলো এটার পরে কি হইলো এটা কি বললো মানে এইবা আমি এইভাবে disturb করি তখন োর বলে আপু please একটু চুপ করোনা তুমি এত কথা বললে আমি কি ভাবে movie তা মানে মজা টা থাকেনা আর যদি কোনো ভুতের movie দেখতে চাই তাহলে ওটাকে আমি comedy বানাইদি ওরা বলে আপু এত ভয়ঙ্কর ছবি তোমার জন্য এগুলো comedian হয়ে যাচ্ছে তোমাকে নিয়ে ভুতের movie দেখা মানে অসম্ভব thriller ও দেখা আসলে thriller তা আমি আসলে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি কিন্তু ভুতের movie হৈলে সেটা হচ্ছে আবোলতাবোল কিছু করি একটু কম ভয় পাওয়ার জন্য আরকি তো এই এইটা আবার অনেক আমার হচ্ছে আপনার আমি আমি একাও দেখতে পারি বা বেশিরভাগ সময় আম্মু পশে থাকে বা সবাই একসাথে হলে বসে দেখার চেষ্টা করি আর ভয়টা তখন লাগেনা কিন্তু যখন রাট হয় বা ঘুমানোর

but যেই ছবি গুলা আছে ওগুলা দেখতে অনেক ভালো লাগে আর মাঝে মাঝে হচ্ছে আমি গোপাল ভার এর বই পড়ি ঠাকুমার ঝুলির সেই গল্পের বই গুলো পড়ি

বই দিয়ে তো পড়া হয় তাহলে তো ভালোই কিন্তু আপনি চাইলে বাংলা নাটক দেখতে পারেন আসানীসহ এর নাটক গুলা বর্তমান এ তো web series গুলো ভালো হচ্ছে আহ নিসূর্যে বেরহইছে কতগুলা নাটক গুলা ওগুলো দেখতে পারেন thriller type এর তো কিছু দিন আগে তো পুনর্জন্ম series এর তো হয় গেলো তিন তা হয়েছে part আর একটা already আসলে বের করব ইটা আপনি দেখতে পারেন তারপরে আরও হচ্ছে নিশুর নাটক গুলা মানেই আমার কাছে hit খুবই ভালো লাগে তো আপনি কি আমাকে কোনো movie করতে পারেন যেটা আপনি পছন্দ করেন বা অনেক বেশি ভালো লেগেছে যেটা দেখে এরকম কোনো movie হ্যাঁ আসলে আমার পুনর্জন্ম টা দেখা হয়েছে সব গুলো part ই দেখা হয়েছে আর হচ্ছে যে আরফানের যে কথা হয়েছে যে নাটক আমার বেশি পছন্দ মেহেজাবি তারপর হচ্ছে যে শ্যাম আগে যারা তার তারই নাটক গুলা করেছে আমার অনেক ভালো লাগছে আর eitherning হচ্ছে আমি কারাগার তা দেখি চঞ্চল চৌধুরী এর একটা কারাগার web series আর কয়েকটা বলবো মাইল যেন upload ওটা দেখা হৈছে ওটা আমার ভীষণ ভালো লাগছে তার পর কারাগার two বার হয়েছে ওটা অবশ্য এখুন ও দেখা হয়নি তবে সময়ের কারণে দেখা হয়নি তবে দেখবো আপনিও দেখেন আমাকে তো ভালো লাগছে মজা পাবেন অনেক

কারাগারটা আমি দেখতে চেয়েছিলাম ওই যে একা একা যে ওই জন্য আর দেখতে আছে করছেন তবে দেখবো দেখি যেহেতু review দিলেন বা আমাকে suggest করলেন দেখার জন্য তাহলে এটা আমি আসলে অবশই দেখবো তারপরেই বিনেদন নিয়ে খেলা ধুলা হয় নাকি শুধু এই movie এগুলাই দিয়ে চলে না না আসলে খেলা ধুলা হয়ে আমরা যখন আহ আমার দুই বোন আসে বা হচ্ছে আমাদের মামাতো খালাতো ভাই বোন রা যখন একসাথে হয় নানু দেড় বাড়িতে বা আমাদের বাড়িতে যখন বেড়াতে আসে আমরা শীত এর সময়ে তাতে যে এখুন badminton খেলতে পছন্দ করি তারপর হচ্ছে সবাই মাইল হচ্ছে cricket খেলি আর football তা হচ্ছে আমি খেলতে পারিনা খেলা তা আমার অনেক পছন্দের কিন্তু আমি খেলি না আর এমনি তে হচ্ছে আপনার গোল্লার ছুটে তারপর আপনার উম বলছি কিন্তু অনেক আগের খেলা আপনি জেনে থাকবেন

হ্যাঁ হাঁ আপনার ওই যে গোল্লা ছুটে বললেন বঠি না কি যেন একটা বললেন এগুলা শুনে

উম সুযোগ পেয়ে থাকে না তো সেই হিসাবে গ্রাম এ যত দিন থাকা হয়েছে বা অনেক খেলা হয়েছে এগুলা আসলে অন্য ধরণের মজা কিন্তু আপনি দেখবেন এখুন কার মানুষ গুলা আমরা আহ আমাদের কথা বলি আমরা বেশির ভাগেই হচ্ছি ঘর মুখ্য বেশির ভাগই phone নিয়ে বিনোদনের চেষ্টা করি phone ঘাঁটছি আমাদের দরকার না থাকলেও facebook ঘাঁটছি দরকার থাকলেও facebook ঘাঁটছি তাই না বেপার টা তো এক এখুন তো আসলে খেলার মাঠও available না এখুন বাচ্চারা রা আমরা যেই পরিমানে খেলা ধুলার সুযোগ পেয়েছি বা করেছি ছোট সময়ে এখুন বাছা গুলা কিন্তু সেভাবে বিন্দন নিতে পারেনা এরা কি এরা হচ্ছে আপনার game game খেলে time pass করতেছে এর এদের এরা মানে আমরা যেই যেই খেলা খেলেছি এদের নাম এরা জানে না তাদের যদি আমরা বলতে যাই তারা বলবে এগুলা কি তো আমার মনে হয় সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য প্রত্যেকটার মানুষের ই খেলা দুলার দিক যে বিনোদনিক দিক মানে একটা time রাখা উচিত সব্বার জীবনে সেটা হচ্ছে বিনোদন নেয়ার সময়ে সেটা movie দেখে হোক সেটা মাঠে হোক আহ সেটা গান গেয়েই হোক বা যার যেটা পছন্দ সেই ভাবেই হোক সুস্থ থাকে মানে সুস্থ ভাবে বাঁচতে হয় আমাদের সব কিছুরই প্রয়োজন আমাদের মানসিক একটা বিকাশ থাকে বাচ্চা দেড় বেলায় যেমন ধরেন যে উম দাবা খেলাটা তারপর হচ্ছে যে ludo খেলা তা বা carrom board যে তো এগুলোআসলে বাড়িতে বসেই খেলা যাই আর একসঙ্গে অনেক জন মাইল খেললে বেপারটাই অন্য রকম লাগে একটু সাথে খাওয়া দাওয়া থাকে আর একটু সাথে হয় হুল্লোড় থাকে আসলে মনটাই কিন্তু ভালো হয়েযায় খারাপ লাগাটা থাকেনা মানুষের একটা একঘেয়ামি ওটা কিন্তু পুরোপুরি চলে যাই তাইনা জি জি আচ্ছা আপু আপনার সাথে কথা বলে ভালো লাগল ও ারা আবারো ইনশাআল্লাহ আবারো কথা বলবো অবশ্যই আপনার সাথে কথা বলে ভালো লাগছে ভালো থাকবেন হ্যাঁ মোটামুটি চিন্তার তো সে রকম কিছু নেই তো ওদের একটু . সুযোগ দিতে হবে দেখা যাক .

আর জামাইদের সাথে আলোচনা করেছো কি আলোচনা গো জামাইদের সঙ্গে কোনো আলোচনা করেছো তারপরে আর আলোচনা কিছু করেছো জামাইদের সঙ্গে?